এখানে একটা দোকান ঘর রয়েছে অনেকগুলো বাক্স দেখতে পারছি।

এখানে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে গোল্ডেন কালারের অনেকগুলো চেয়ার আছে কি নীচে কার্পেট বেছানো আছে একটা গোল্ডেন কালারের পাশে ওয়ালটার কালার রয়েছে হোয়াইট কালার ।

আর হচ্ছে কিছু জামাকাপড় বাইরে টাঙ্গানো আছে।

ওপর ফ্লোরে কিছু লাইটিংও জ্বলছে।

এবং এখানে অনেক গাছপালাও রয়েছে।

সেগুলো গাছগুলোর মধ্যে হোয়াইট কালার করা আছে।

একটা পর্দা ঝুলছে আর নীচের ফ্লোরটা হোয়াইট কালারের মধ্যে আঃ রয়েছে।

একটা টেবিল রয়েছে যেটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে।

এখানে অনেক পাথর দেখা যাচ্ছে।

এটি একটা ব্যাংকুয়েট হলের মতন দেখাচ্ছে।

মেরুন কালারের একটাও রয়েছে।

এগুলো অনেকগুলো রুম আছে এখানে।

একটা গাড়িও দেখা যাচ্ছে।

পাশে একটা হোয়াইট কালারের একটা রুমও দেখতে পারছি।

এখানে অনেকগুলো লাইট জ্বলছে।

একানে অনেকগুলো চেয়ার বসানো আছে।

কিছুলোক ফুটপাথ -এর উপর রয়েছে কিছুলোক রাস্তায় রয়েছে

একটা লোক হেঁটে নীচের থেকে উপরে যাচ্ছে।

অনেক জঙ্গলও দেখা যাচ্ছে আরেকটা লোক হেঁটে যাচ্ছে রেড কালার এর কিছু পরে।

হোটেলের মধ্যে দুটো খাট বেছানো আছে।

এবং একটা নদীর মধ্যে একটা মানুষও রয়েছে।

পাশে একটা বিল্ডিংও দেখা যাচ্ছে কয়টির মতন।

নিচে ফ্লোরটার কালার ব্ল্যাকের মতোন হোয়াইটের মধ্যে।

এখানে একটা রুম রয়েছে তার মধ্যে অনেকগুলো লোক আছে বসে।

একটা দরজা রয়েছে সেই দরজাটার কালার হচ্ছে পার্পেল কালার একটা জানলাও রয়েছে দেখতে পাচ্ছি।

আমি একটা রুম দেখতে পারছি রুমের মধ্যে অনেকগুলো জিমের জিনিসপত্র রয়েছে সেগুলো কালো রঙের রং করা রয়েছে।

এটা একটা রেস্টুরেন্ট -এর মতন দেখা যাচ্ছে যেটিতে উম ওয়াল -এ কোনো কালার নেই।

আর ওয়ালটার কালার হচ্ছে হোয়াইট কালারও আছে।